নীল ও সাদা রংএর এবং বিশ্রামাগারের পিছনে একটি পুকুর আমরা দেখতে পারছি তার পাশে একটি সাইকেল ও একটি বাইক দাঁড়িয়ে আছে।

এটি হলো সুপারিনটেনডেন্ট অফ পুলিশ -এর অফ --

কিছু ট্রাফিক পুলিশ -এর গেট -গুলো লাগানো হয় সেই গেট -গুলোও রয়েছে। দৃশ্যটি মনো --

সেরকমই একটি বই এর ষ্টল যেটার নাম হলো তেজা বুক ষ্টল এর মধ্যে নানান রকম এর বই এর --

এটি হলো একটি এক্সরে ঘরের ছবি ।

বাঁধাকপি দেওয়া আছে কয়েকটি গাছ হতে সুন্দর কারুকার্য করে --

তিন তল্লা বিশিষ্ট পৌর ভবন | যেখানে কিছু মানুষ এসছে পৌরসেব --

এবং গাড়িগুলো যথাক্রমে অ্যাশ কালার -এর নীল এবং সবুজ |

এবং আর একজন অটো থেকে যাত্রীদের সমস্ত লাগেজ নামাচ্ছেন এবং --

এটি দেখা যাচ্ছে এটিও একটি বিশাল বিস্তৃত ।

ব্রিজ যেখান দিয়ে গাড়ি--

ও একটি অটো ব্রিজ দিয়ে অপোসিট দিক দিয়ে একটা অটো যাচ্ছে।

বিয়ের সিরিমনি এবং যেখানে কোন বিয়ের অকেশন আছে তার জন্য ।